খুব কম খরচে এক স্থান আরেক স্থানে যাওয়া যায়।

এটি একটি লেডিস পার্লার -এর ভেতরের ছবি। যেখানে এক--

ওয়ান কার্য চলাকালীন একটি ফাঁকা বিল্ডিং -এর ছবি যার গ্রাউন্ড ফ্লোর -এ--

ঐতিহাসিক স্থানের ছবি যেখানে বড় বড় মোটা মোটা--

ভগ্নাংশ প্রাচীর লক্ষ করা যায়। ভারতবর্ষের বিভিন্ন ইতিহাসিক ইথানে--

এইসব ইতিহাসিক নিদর্শন লক্ষ করা যায়।

মহিলা এবং শিশুদের জন্য আলাদা করে একটি ওয়ার্ড থাকে যেখানে মহিলারা বা শিশুরা থাকেন।

বিভিন্ন ধরণের মানুষ যেতে পারে। বিভিন্ন ধরণের মানুষেরা পূজা অর্চনা করছে যায় এবং কিছু কিছু ভারতবর্ষে অনেক পুরোনো মন্দিন রয়েছে যেগুলো ঐতিহাসিক নিদর্শন হিসাবে পরিচিত।

এটি কফির দোকানের ছবি বা কফির ষ্টল ।

আ ইন্ডিয়ান ব্যাংক -এর সঙ্গে মার্জ হয়ে যুক্ত হয়েছে।

এই সব মন্দির সাধারণত বহু পুরাতন মন্দির হয়ে থাকে।

রাস্তার ধারেই আ ট্যাক্সি গাড়ি দাঁড় করিয়ে তিন জন ব্যাক্তি নামছে এবং যার--

ধারে বড়ো বড়ো বিল্ডিং রয়েছে একটা পাকা রাস্তার ব্যাস্ততম চিত্রকে এখানে তুলে ধরা হয়েছে।

এক নম্বর ব্যাঙ্ক সব থেকে বড়ো ব্যাঙ্ক । প্রাইভেট সেক্টর -এর মধ্যেই এইচ . ডি .এফ .সি ব্যাঙ্ক -এর অফিস বড়ো শহর ছোট শহর এবং রুরাল এরিয়া -তেও লক্ষ্য করা যায়।